জেএমএল এ মেজারমেন্টস এন্ড লেবলিং এর টিউটোরিয়াললে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব কার্বক্সিলিক অ্যাসিড এবং নাইট্রোঅ্যালকেন মডেল তৈরি করা
চিহ্ন এবং সংখ্যা দ্বারা মডেলে পরমাণু লেবেল করা
বন্ধনের দৈর্ঘ্য কোণ এবং ডাই হেড্রাল কোণ পরিমাপ করা
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জেএমএল অ্যাপ্লিকেশনে মডেল তৈরী এবং সম্পাদন করতে জানতে হবে
না হলে নিম্নলিখিত লিঙ্ক থেকে প্রাসঙ্গিক টিউটোরিয়াল দেখুন
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু ওএস সংস্করণ 1204 জেএমএল সংস্করণ 1222 এবং জাভা সংস্করণ 7 ব্যবহার করছি
এই অ্যানিমেশন ব্যবহার করে কার্বক্সিল গ্রুপ নির্মাণ করার পদক্ষেপ দেখি
উদাহরণস্বরূপ ইথানোয়িক অ্যাসিডের মডেল তৈরী করব যা অ্যাসিটিক অ্যাসিড নামে পরিচিত
আমি ইথেন দ্বারা শুরু করব
আমাদের একটি মিথাইল গ্রুপ কার্বক্সিল গ্রুপে বদলাতে হবে
একই কার্বন পরমাণুর সাথে সংযুক্ত দুটি হাইড্রোজেন হাইড্রক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করুন
অক্সিজেন এবং কার্বনের সাথে সংযুক্ত একটি হাইড্রোজেন মুছে দিন
কার্বন অক্সিজেন বন্ধন দ্বি বন্ধনে বদলায়
মিথাইল গ্রুপ কার্বক্সিল গ্রুপে বদলে গেছে
ইথেন ইথানোয়িক অ্যাসিডে বদলে গেছে
আমরা উপরোক্ত ধাপগুলি অনুসরণ করে জেএমএল এপ্লিকেশনে ইথানোয়িক অ্যাসিডের মডেল তৈরি করব
এটি জেএমএল প্যানেলে ইথেনের মডেল
মিথাইল গ্রুপ কার্বক্সিল গ্রুপে বদলাই
মডেল কিট মেনু থেকে অক্সিজেন নির্বাচন করুন
একই কার্বন পরমাণুর সাথে সংযুক্ত হাইড্রোজেনে টিপুন
মডেল কিট মেনু থেকে ডিলিট আতম বিকল্প নির্বাচন করুন
অক্সিজেনের সাথে সংযুক্ত হাইড্রোজেন মুছে দিন
তারপর কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেন মুছে দিন
এখন কার্বন এবং অক্সিজেনের মধ্যে দ্বি বন্ধন প্রদর্শন করি
মডেল কিট মেনু থেকে ডাবল বিকল্প নির্বাচন করে কার্বন এবং অক্সিজেন সংযোগকারী বন্ধনে টিপুন
এখানে অ্যাসিটিক অ্যাসিডের মডেল রয়েছে
কাঠামো নিখুত করতে শক্তি নুন্যতম করুন
নাইট্রো গ্রুপ তৈরি করতে আমরা অনুরূপ কৌশল অনুসরণ করব
এখানে ইথেনের মডেল রয়েছে
এখন এই অণু নাইট্রো ইথেন এ রূপান্তর করি
মডেল কিট মেনু থেকে নাইট্রোজেন নির্বাচন করুন
ইথেন অণুর হাইড্রোজেন পরমাণুতে টিপুন
নাইট্রোজেন নীল গোলক হিসাবে প্রদর্শিত হয়েছে
এখন নাইট্রোজেনের সাথে সংযুক্ত দুটি হাইড্রোজেন হাইড্রক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করি
মডেল কিট মেনু থেকে অক্সিজেন নির্বাচন করুন
তারপর নাইট্রোজেনের সাথে সংযুক্ত হাইড্রোজেনে টিপুন
অক্সিজেন পরমাণুর সাথে সংযুক্ত হাইড্রোজেন মুছে দিন
এখন মডেল কিট মেনু খুলে ডিলিট আতম এ টিপুন
অক্সিজেনের সাথে সংযুক্ত হাইড্রোজেনে টিপুন
এখন নাইট্রোজেন এবং অক্সিজেন পরমাণুর মধ্যে একটি দ্বি বন্ধন প্রদর্শন করব
মডেল কিট মেনু থেকে ডাবল বিকল্পে টিপুন
নাইট্রোজেন এবং অক্সিজেন সংযোগকারী বন্ধনে টিপুন
এটি প্যানেলে নাইট্রোইথেন এর মডেল
এখন 1 বুটানোইক এসিআইডি 1 বিউটানোয়িক অ্যাসিড এবং ইথাইলেসটেট ইথাইলঅ্যাসিটেট মডেল তৈরী করুন
নুন্যতম শক্তি দ্বারা কাঠামো নিখুত করুন
ইমেজ সংরক্ষণ করুন
আপনার করা নির্দেশিত কাজ এইরকম হতে হবে
জেএমএল প্যানেলে ফিরে যাই
এটি হল 1 বুটানোইক এসিআইডি 1 বিউটানোয়িক অ্যাসিড এর মডেল
এখন মডেলে পরমাণু লেবেল করা শিখি
এটি সংখ্যা এবং এলিমেন্টের সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা করি
ডিসপ্লে মেনুতে গিয়ে স্ক্রোল করে লাবেল নির্বাচন করুন
এলিমেন্টের সংশ্লিষ্ট চিনহের সাথে সকল পরমাণু লেবেল করতে সিম্বল বিকল্প নির্বাচন করুন
নামে বিকল্প চিহ্ন এবং সংখ্যা উভয় দেবে
নাম্বার বিকল্প শুধুমাত্র পরমাণুর সংখ্যা দেয়
নোন বিকল্প ব্যবহার করে মডেল থেকে লেবেল মুছে দিতে পারেন
উপরোক্ত সকল পরিবর্তন করতে পপ আপ মেনু ও ব্যবহার করতে পারেন
প্যানেলে ডান ক্লিক করে পপ আপ মেনু খুলুন এবং বিভিন্ন বিকল্প যাচাই করুন
অণুতে দুটি পরমাণুর দূরত্ব মাপতে টুলস মেনু ব্যবহার করতে পারি
পরিমাপের পূর্বে মডেল কিট মেনু খুলে মিনিমাইজ এ টিপুন
শক্তি নুন্যতম করা হয়েছে এবং মডেল সর্বোচ্চ স্থিতিশীল অবস্থায় রয়েছে
এখন টুলস মেনুতে টিপে ডিসট্যান্স ইউনিটস নির্বাচন করুন
প্রয়োজন অনুযায়ী সাব মেনু বিকল্প নির্বাচন করুন
আমি অ্যাংস্ট্রমস নির্বাচন করব
আমাদের পরিমাপ করা বন্ধনের দৈর্ঘ্য অ্যাংস্ট্রম এককে হবে
রোটাতে মলিকিউল আইকনে টিপুন এবং কার্সার প্যানেলে নিয়ে যান
পরমাণু 9 এবং 4 এর মধ্যে দূরত্ব পরিমাপ করব
শুরুর পরমাণুতে দুইবার টিপুন যা হল পরমাণু সংখ্যা 9
শেষের অণুতে দুইবার টিপুন যা হল পরমাণু সংখ্যা 4
এখন বন্ধনের দৈর্ঘ্য পর্দায় প্রদর্শিত হয়েছে
আরো কয়েকটি বন্ধন দৈর্ঘ্য পরিমাপ করি
কার্বন এবং অক্সিজেন দ্বি বন্ধনের মধ্যে বন্ধনের দৈর্ঘ্য পরিমাপ করি
তাই পরমাণু সংখ্যা 5 এ দুইবার টিপে কার্সার পরমাণু সংখ্যা 7 এ নিয়ে যান এবং দুইবার টিপুন
একইভাবে কার্বন এবং অক্সিজেন একক বন্ধনের দূরত্ব পরিমাপ করি
তাই পরমাণু সংখ্যা 5 এ দুইবার টিপে কার্সার পরমাণু সংখ্যা 6 এ নিয়ে যান এবং দুইবার টিপুন
আমরা প্যানেলে সকল বন্ধনের দৈর্ঘ্য দেখতে পারি
এখানে বন্ধনের কোণ এবং ডাই হেড্রাল কোণ ও পরিমাপ করতে পারি
পরমাণু সংখ্যা 9 4 এবং 1 এর মধ্যে বন্ধনের কোণ পরিমাপ করব
পরমাণু সংখ্যা 9 এ দুইবার টিপে পরমাণু সংখ্যা 4 এ টিপুন
কোণের পরিমাপ সঠিক করতে পরমাণু সংখ্যা 1 এ দুইবার টিপুন
পর্দায় বন্ধনের কোণ দেখতে পারি
আরেকটি বন্ধনের কোণ পরিমাপ করি
ধরুন পরমাণু 1 5 এবং 6 এর মধ্যে
পরমাণু সংখ্যা 1 এ দুইবার টিপে পরমাণু সংখ্যা 5 এ টিপুন এবং শেষে পরমাণু সংখ্যা 6 এ দুইবার টিপুন
ডাই হেড্রাল কোণের পরিমাপে 4 টি পরমাণু জড়িত থাকে
তাই আমি পরমাণু 8 4 1 এবং 2 নির্বাচন করব
ডাই হেড্রাল কোণ মাপতে প্রথমে পরমাণু সংখ্যা 8 এ দুইবার টিপুন
পরমাণু সংখ্যা 4 এ টিপে পরমাণু সংখ্যা 1 এ টিপুন
অবশেষে ডাই হেড্রাল কোণ মাপতে পরমাণু সংখ্যা 2 এ দুইবার টিপুন
আমরা পর্দায় ডাই হেড্রাল কোণের পরিমাপ দেখতে পারি
সকল পরিমাপ একটি ট্যাবুলার আকারে দেখা যেতে পারে
টুল বারে ক্লিক আতম টো মেজার ডিস্ট্যান্স আইকনে টিপুন
প্যানেলে মেজারমেন্টস ডায়ালগ বাক্স খোলে
এখানে সকল পরিমাপের তালিকা রয়েছে
ইমেজ সংরক্ষণ করে প্রস্থান করি
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি কার্বক্সিলিক অ্যাসিড এবং নাইট্রোঅ্যালকেন মডেল তৈরি করা
এলিমেন্টের চিহ্ন এবং সংখ্যা দ্বারা মডেলে পরমাণু লেবেল করা
বন্ধনের দৈর্ঘ্য কোণ এবং ডাই হেড্রাল কোণ পরিমাপ করা
এখন একক দ্বি এবং ত্রি বন্ধনের সাথে অণুর মডেল তৈরি করুন
কার্বন পরমাণুর মধ্যে বন্ধনের দৈর্ঘ্য পরিমাপ করে তাদের তুলনা করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspoken tutorialorgWhat is a Spoken টিউটোরিয়াল এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়